সমুদ্র কন্যা বলে তো সমু~ আসলে কি অনেক বেশি সুন্দর, না অনেক বেশি সুন্দর বলবো না, কিছু টা তো আহ কমতি আছেই কিন্তু আমার কাছে ভালই লেগেছে কারণ তুমি তো জানোই সমুদ্রে আমার কাছে খুব ভালো লাগে আর কুয়াকাটার সবচে আকর্ষণীয় দিক যেটা সেটা হচ্ছে সূর্যদয় এবং সূর্যাস্ত একদম মনে হবে যে তুমি,

এবং সর্বশেষ কুয়াকাটায় সূর্য নামে বা সূর্য ডুবে তো ওই দৃশ্যটা আসলে দেখতে হলে তোমাকে কিছুটা কাট খড় পোড়াতে হবে কারণ তুমি যে কোন জায়গায় দাঁড়িয়ে আহ এই,

যে আহ স্বর্ণের বৌদ্ধ মন্দিরটা আছে, এই উপমহাদেশের সবথেকে বড় স্বর্ণ বৌদ্ধ মন্দির টা হচ্ছে কুয়াকাটায আছে,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 এবং বৌদ্ধ ধর্ম অবলম্বী যারা আছেন তারা তো প্রার্থনার জন্য যানই তাদের তো ধর্মীয় কাজে, তো বেশ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় এবং প্রচুর আহ কি বলবো, কাঁকড়া আছে প্রচুর তুমি কক্সবাজারে যেমন এক একটা সমুদ্রে কিন্তু কোনোটা খালি পাওয়া যাবে না, তুমি দেখেছো নিশ্চই সব সময় কোন না কোন মানুষ থাকে কিন্তু কুয়াকাটা এইযে গুলো আছে,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 বিভিন্ন ঝাপান আছে বিভিন্ন গাছের বন আছে সেগুলো খুবই খুবই সুন্দর,

এইতো তারপরে তোমার যে plan টা কি, এর পরে মানে কিভাবে time টা কাটাবে, তুমি আমার মাথায় একটা বেশ ভালো বুদ্ধি ঢুকিয়ে দিয়েছো আহ ঘোরাঘরের বিষয়টা বেড়াতে যাব আমি বেশ কয়েকটা জায়গায়, আর এর পরে হচ্ছে তুমি তো জানোই যে আমি গান শুনতে পছন্দ করি, আমি আগেও তোমাকে একবার বলেছিলাম গানের কথা আমি আমার পছন্দের গানগুলো পছন্দের গায়কের গানগুলো শুনবো, তুমি তো গান করতেও পছন্দ করো মানে তোমার গানের গলাটাও বেশ সুন্দর, হ্যাঁ, গান করতেও পছন্দ করে এক সময় তো গান করতামও কিন্তু এখন আসলে গান করতে আর ইচ্ছে করেনা শুনতে ভালো লাগে সবকিছু মিলিয়ে, মনে হয় যে সোনাটাই আমার কাজ, গান গাওয়ার বদল তুমিও তো গান করতে আমার যতদূর মনে হয় তুমি কি এখনো গান,

না না এখন তো আসলে ওই যে বললাম পড়াশোনা এটার জন্য আসলে সবই মোটামটি থেমে গেছিল পড়াশোনার বাইরে আর কিছু না, তো এখন আসলে এখন exam free time, exam শেষ তো এখন একটু সময়টা অন্যভাবে উপভোগ করতে চাইছে আরকি গান শুনে বা সিনেমা দেখে বল টা আর কি বেশি, মাথায় ঢুকতেছে টা উচিত, তবে তুমি আরেকটা কাজ করতে পারো মুন্নি তুমি আহ তোমার যে সকল সুন্দর স্মৃতি আছে, তুমি সেগুলো কিন্তু লিখে ফেলতে পারো একটা ডাইরিতে সুন্দর করে গল্পের আকারে লিখে ফেলে সেটা বোধহয় তোমাকে আরো সময় কাটাতে উৎসাহ যোগাবে মানে ভালো তুমি যখন চিন্তা করবে, চিন্তা করে করে কিছু লিখবে সেটা আর কি তোমাকে একটা ভালো সময় কাটাবার মাধ্যম হিসেবে আহ

হ্যাঁ মুন্নি তো যেটা বলছিলাম যে লেখালেখি তাও করতে পারো, তোমার কি লেখা লিখির শখ ছিল আগে, হ্যাঁ লেখালেখি তো মোটামুটি শখ ছিল লিখতে খুব ভালোই লাগেতো আহ এখন অবশ্যই চেষ্টা করবো লেখা লিখে, এখন তো free time সময় কাটানোর জন্য তো একটু প্রয়োজন লেখালেখি করব আর তুমি খুব ভালো একটা idea দিছো যে আগের সুন্দর সুন্দর গুলা লিখে ফেলার জন্য, এই এই লেখাগুলো যখন আমি আজ থেকে পাঁচ দশ বছর পরে দেখবো তখন কিন্তু অন্যরকম একটা ব্যাপার হবে তাই না, তো তোমাকে অনেক ধন্যবাদ এই বুদ্ধিটা দেওয়ার জন্য এটা আমার মাথায় ছিল না আর হ্যাঁ লেখালেখি করতে পারো, এই যে বইগুলো পড়তে পারো উম ঘুরে বেড়াতে পারো, সিনেমা দেখা হয়,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 হ্যাঁ অবশই তুমি তো জানো তো তুমি সেই হিসাবে চিরদিন আজকাল দেখতে পারো তারপর হচ্ছে বুকের সেটা দেখতে পারো, আর কিছুদিন আগে তো একটা thriller নাটক আসলো যেটা হচ্ছে যে পণ্যজনম এটাও দেখতে পারো i hope ভালই লাগবে তোমার, মানে এখন, তুমি হচ্ছে কোন ধরনের নাটক আরকি দেখতে পছন্দ কর এটার উপরে আসলে depend করবে তোমার ভালো লাগাটা একটা হচ্ছে thriller type এর কিছু আছে হচ্ছে বাস্তব নিয়ে করা, কিছু আছে একটু রোমান্টিক, আর বাংলাদেশের নাটকগুলো তো খুবই ভালো হয় তোমার এটা জানার কথা বর্তমানে খুব ভালো হয়, হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি তবে হ্যাঁ আমার আসলে দেখে আর কে করাটা হয়নি, তো এই কারণে আর কি খুব একটা আমি জানিনা এই বিষয় তবে হ্যাঁ আমি দেখব তোমার,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

সেগুলো আমি মোটামুটি সবগুলোই দেখে ফেলেছি আমার মনে হয় তুমি মহানগর দেখতে পারো খুবই ভালো সিনেমা এরপর তুমি এরকম রাজার দেশে কি দেখেছো, আমি তো তুমি জানো আমি এমনিতেও সিনেমা দেখিনা বলতে পারি যে তুমি হীরক রাজার দেশে, গোপী গাইন বাঘা বাইন এই সিনেমা গুলো একটু দেখো তোমার কাছে খুবই ভালো লাগবে,

এটা এটা ভালো হবে আমার মনে হয়,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 আড্ডা তো আসলে আমরা সব সময় দিতে পারি না মানে সবাই কাছেও থাকে না ঘোরাঘুরিও আসলে অতটা হয় না, তো বিনোদনের জন্য সিনেমা অবশ্যই, হ্যাঁ হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগে মনে হয় যে ওই দুই আড়াই ঘন্টার জন্য আমি অন্য আরেকটা জগতে ডুবে গেলাম তুমি বাংলা সিনেমা তো দেখতে পারবে ছাড়া তুমি এখন যে animation cartoon গুলো আছে সেগুলো দেখতে পারো, খুবই ভালো লাগবে animated যে সিনেমা গুলো সেগুলো কিন্তু আজকাল খুবই ভালো হচ্ছে খুবই উন্নত মানের হচ্ছে, আমি বিভিন্ন group এগুলো review খুবই দেখছে আমার মানে ওই review গুলো দেখে দেখতে ইচ্ছা করে, পরে আর কি ইচ্ছাটা হারিয়ে যায় তাই তো, এটা তুমি একটা সিনেমার যখন তুমি একটু মন দিয়ে দেখবে বা নিজে থেকে,

আচ্ছা হ্যাঁ মুন্নি, আজ তো অনেক কথা হল আর একদিন আমরা আমাদের,

হ্যাঁ, তোমার সাথে কথা বলে ভালো লাগলো আবারো কথা হবে, হ্যাঁ তোমার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থেকো, আচ্ছা, হ্যালো, কমল কি করছো? এইতো একটু কাজ করছিলাম তা ঐ দিনের কাথাতো পুরোপুরি শেষ হলো না ঐদিনের সম্পর্কে অ্যাঁ বলো আরো কিছু আহ সেই দিন লাস্টে কি লাস্টে কি বলছিলাম ওখানে? নিয়ে কথা হচ্ছিলো ওদের ঐ জিনিস পত্র পাওয়া যায় সেই সব নিয়েই কথা হচ্ছিলো ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা তার মানে ঐদিনে লাস্ট পর্যন্ত বলেছি ঠিক আছে? তার পরের দিন তো তোমার চলে এলাম হোটেলে হোটেলে এসে খাওয়া-দাওয়া করলাম আবার প পরের দিন বের হবো কল করে দিয়েছিলাম ও চলে এলো ওর সাথে আবার টিফিন টিফিন করে বেরিয়ে পড়লাম আবার তোমার ঐ যেখান থেকে শুরু করেছিলাম ওখান থেকেই শহরের সময় যে শুরু করলাম ওখান থেকে এক কিলোমিটার দূরে আছে তোমার হিড়িম্বা টেম্পেল খুব সুন্দর টা মনে হচ্ছে যেন হচ্ছে চায়নাই চলে এসেছি চায়নাদের যেমন টেম্পেল হয় না কিছুটা ঐরকমই দেখতে ওখানে খুব সুন্দর হিড়িম্বা দেবী আছে ওনাকে দেখলাম মানে সম্পুর্ণ চারদিকে লোকজনে ভর্তি চারদিকে গাছপালা ঝাউগাছ, আম গাছ ভর্তি মাঝখানে তোমার মন্দিরটা খুবই সুন্দর আর আমরা যে শীতকালে গেছিলাম তো মন্দিরের ওপরের তোমার ছাউনি গুলো পুরো বরফ দিয়ে ঢাকা খুব সুন্দর লাগছে দেখতে বাহ্ ছাউনিটা আবার নাকি শুনেছি তিন চারটি ধাপ রয়েছে ছাউনিটার আর যখন বরফে ঢেকে থাকে জায়গাটা খুব সুন্দর দেখা যায় নাকি

ছোট আবার পাহাড়ের মতো রাস্তা রয়েছে পাহাড়ি রাস্তা কেটে কেটে বানানো আছে সেইটা সিড়ির মতো আস্তে আস্তে নাকি হিড়িম্বা টেম্পেল এর দিকে যেতে হয় আশপাশে ছোট তো ছোট পাহাড়ের মতো টিলা রয়েছে সেগুলোর মাঝখান দিয়ে যেতে হয় শুনেছি হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই শুনেছো তুমি ঐগুলো দেখেছো এখান থেকে নেওয়া তোমার হচ্ছে তো এভাবেই করে হ্যাঁ, একদম একটু পাহাড়ে একটু উপর দিয়ে উঠতে হয় তো ঐদিক তো রাস্তা বানানো যায় না ঐ পাহাড় কেটে কেটে বানিয়েছে নাকি ওই কৃত্রিম ভাবে লেক তৈরি করেছে আর ওখানে এর ব্যাবস্থা রয়েছে কৃত্রিম ভাবেই সেটা করেছে এমনিও তো চতুর দিকে ঝর্ণা রয়েছে ঝর্ণার জল কৃত্রিম ভাবে নিশ্চয় ওখানে আহ লেকটা তৈরি করার জন্যই মনে হয় কৃত্রিম ভাবে তৈরি করেছে আর করার ব্যাবস্থা রয়েছে ভালোই লাগবে জায়গাটা

ওখানে তোমার হচ্ছে গাম্বিয়া ন্যাশনাল পার্ক যেটা আছে ওখানে তোমার তো টা তো আমাদের জন্য না এটা ছোট বা বাচ্চাদেরটাই ভালো লাগবে আমরা কি আর এই বয়সে করবো? ওরা করেছিলো তো আমাদের একজন তো অপরজন কে করবে তো পাশ থেকে একজন আর একটা গেছিলো ওনার ছেলে বললো চলো তহলে আমরা করি আমার ছেলে আর ওনার ছেলে একসাথে করলো ওরা তো উঠতেই চাচ্ছে না বলছে বললাম না চল এতক্ষণ হয়ে গেছে আরো তো ঘুরতে হবে এতো জায়গা এতো কম সময়ের মধ্যে ঘরা যায়? তারপর ওখান থেকে চলে এলাম সুন্দর মানে পার্কটা খুব সুন্দর করেছিলো করতে খুব ভয় লাগছিলো খুব কজা করছিলো ওরা বাহ্ জায়গা গুলো সুন্দর সুন্দর রয়েছে সব গুলোই ঘুরে আসবো

ওখানে নাকি শীতের সময় তো বরফে ঢাকা থাকে আর না হলে গরমের সময় হচ্ছে গিয়ে পুরো চতুর দিকটা সবুজ হয়ে থাকে তার মাঝখান দিয়ে নাকি একটা নদী গেছে সেটাও নাকি খুব সুন্দর আশপাশে তো ফুলের বাগান রয়েছে ভালোই লাগছে দেখতে জায়গাটা হ্যাঁ, ওটা ভালো লাগে কিন্তু

কাশ্মির তো কখনো যাওয়া হলো না যেহেতু ওখানে অনেক রকম সমস্যা থাকতে পারে আর এখন যাওয়ার অনেক সুবিধা রয়েছে কাশ্মিরে কিন্তু যেই জায়গাটা যেহেতু যেতে পারবো এই জায়গাটা যেহেতু কোন অসুবিধা হবে না মানিয়ে নিতে অতয়েব এই জায়গাটাই ঘুরে আসবো আর কী কী আছে? হ্যাঁ, সেটাই আমাদের তো কাশ্মির যাওয়ার ইচ্ছে থাকলেও ওতো আর সময় ও ওঠে না তো ওতো খরচাও পারিনা তো সেই জন্য শিহ্মা মঙ্গালি দিয়ে শখটা পূরণ করে নেই তারপরে কি ওখান থেকে চলে এলাম একটু পেছন দিকে পেছন থেকে এলাম ওরকম আছে নেহেরু কুন্ডারটা অ্যাঁ একটা পর নদী মতো আছে যেখানে তোমার

বাহ্ ওখানে কাছাকাছি আবার নাকি মালানান মালানান ভিলেজ রয়েছে সেটাও খুহব সুন্দর ওর গেটের একটা গেট রয়েছে ওর মাঝখানে রাস্তায় যখন গ্রামে ঢুকবে তার শুরুতে একটা গেট রয়েছে আর পাহাড়ও রয়েছে ওদের জনজীবন বসতি ও রয়েছে ওখানেও দিন কাটানো যাবে এক দিন যদি ওদের সাথে থাকা যায় তো ভালোই লাগবে ওদের জীবনযাপন কেমন ওরা কি করে উপার্জনের জন্য ওরা কি করে সেটাও জানতে পারবো হ্যাঁ, সেটাই তাও কিন্তু কম থাকে না একটা বলছো কিন্তু ওখানে তোমার দু তোমার দুশ থেকে তিনশ ওখানে বাড়ি আছে মানে যেখানে কিন্তু খুব একটা কম নয় দেড়হাজার মানুষ জন ওখানে থাকে ওদের জীবন যাত্রা ওইভাবে চলে যায় আর আমরা যেহেতু ওখানে পর্যাটক করি তো ওদের একটু কিছু ক্ষতিও হয় কিন্তু ওরা ওইভাবেই ওখানে জীবন যাপন মানিয়ে নিয়েছে তো খারাপ না মানে দেঢ়াজার মানে তো বুঝতেই পারছো খুব একটা ছোট ন অনেক বড়ই হ্যাঁ, অনেক বড়ই গ্রাম সেটা আর উম আমরা ঘুরতে যায় ওদের অসুবিধা হলেও যেনো আমরা সবকিছু পরিস্কার-পরিচ্ছন্ন রাখি ওরা তো ওখানে থাকবে পরিস্কার-পরিচ্ছন্নতা নষ্ট করলে ওদের ক্ষতি আমরা তো আমাদের জায়গা গুলো সেরকম ভাবে পরিস্কার করি না কিন্তু যে জায়গাই ঘুরতে যাচ্ছি সেই জায়গা গুলো অন্তত্য পরিস্কার রাখা দরকার আর পাহাড়ের উপরে প্রাকৃতিক পরিবেশটা সুন্দর থাকবে পরিষ্কার-পরিচ্ছন্ন করলে বিশুদ্ধ বাতাস রয়েছে ওখানে অনেক কিছু রয়েছে শুনেছি যাই হোক সেগুল না করাই ভালো হ্যাঁ, সেটাই তারপরও ওর ঐকাছে পাশে মানে ওর একটু সামনের দিকে গেলে এর জায়গা আছে যেখানে তুমি পিকনিক করতে পারো নিয়ে তুমি করতে পারো তোমার হচ্ছে সমস্ত বসে আড্ডা মারলে দেখলে তোমার তিনটে পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট জায়গা আছে যেখানে তোমার হচ্ছে বসে পিকনিক করতে পারবে আর যেহেতু পাহাড় চারিদিকে পাহাড় তিন চারটে পাহাড় তো ওখানে করা খুব সহজ ভালো জায়গা একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে গেলাম ওই পাহাড় থেকে এই পাহাড়ে এলাম সুন্দর জায়গা ওখানে অনেক নাকি বুদ্ধ টেম্পল রয়েছে আর যেহেতু ওই সব জায়গায় বুদ্ধ মন্দির রয়েছে অনেক গুলো সেটাও খুব সুন্দর জায়গা দেখার মতো জায়গা হবে সেটাও খুব সুন্দর দেখতে ভালো লাগবে হিমালয়া বুদ্ধ টেম্পল শুনেছি দেখা যাক কি করা যায় ঘন্টা গুলো বাজাতে খুব ভালো লাগে ঐ হলো দেখতেও ভালো লাগে ওখানকার বুদ্ধি যারা হন সন্নাসিদের ওদের মংক ওদের কেও সত্যি সম্মান করা হয় এবং ওরা খুব ভালো হয় আমরা গেলে কোনটা কিভাবে জীবন চলতো কেমন কি হয় তোমাদের বললো তো ওখান থেকেই আমাদের পরপর শুরু করেছিলাম তো আবার ওখান থেকে তোমার চলে এলাম তোমার যে কঠি তোমার খুব একটা বড় নয় কিন্তু কয়েকটা মানে ধর তোমার দশ বারোটা বাড়ি নিয়ে একটা ছোট্ট আছে যারা তোমার ঐ নদীর ধারে ওখান থেকে মাছ ধরে ওখান থেকে

বাহ ওখানে আবার কাছাকাছি ওই গুল্বা লেক রয়েছে গুল্বা লেক ও ঘরা যাবে আর গুল্বা লেক ও অনেক সুন্দর বেশি একটা দূরে না এই কুড়ি কিলোমিটারের মধ্যে মানালি থেকে এটাও ঘোরা যাবে ওখানে ও করার ব্যাবস্থা রয়েছে আর প্রাকৃতিক সোন্দর্য তো চতুর দিকে ভরপুরই আছে তাই তো? হ্যাঁ, সেটাই গেছিলাম ওখানে করেছিলাম ওখানে ও ওখেন তাবু খাটিয়ে ওখানে রাতটা কাটিয়ে ছিলাম রাত কাটানো যেহেতু দেয় না ভয় ও লাগে তো আমরা পারমিশন নিয়েছিলাম আগে থেকে নিয়ে ওখানে গিয়েছিলাম ওখানে করলাম নিয়ে ওখানে গছিলাম নাহ এর খুব একটা ব্যাবস্থা থাকলে সত্যিই খুব সুন্দর আর এর ব্যাবস্থায় যদি আশপাশে ওদের আদিবাসি কেউ থাকে ওখানে যারা বসবাস করে সেই রকম কাউকে পেলে খুবই ভালো তাহলে কোন ভয় থাকবে না আর যদি কোন অসুবিধা হয় তাহলে ওরা করতে পারবে বা ওদের গ্রামে নিয়ে যেতে পারবে

হ্যাঁ, সেটাই তা ভালো তোমার সাথে কথা বলে ভালো লাগলো তো আজকে একটুও সময় নেই একটু বেরতে হবে তো আজকে একটু রাখি আবার পরে একটু কথা বলবো এখন অনেক জায়গায় ঘুরেছি ঠিক আছে ঠিক আছে রাখলাম অ্যাঁ? হ্যাঁ

কথায় তুমি? আমি শুনলাম তুই আহ কাজের জন্য তুই মিদনাপুরে কোথায়, কোথায় তুই মিনাপুরে, কলকাতায়, বিহার তে কোথায় তুমি, কোথায়? ঠিক আছে, হ্যা! আমি কলকাতা থেকে, আমি জানি না সময় কি ভালো, সময় কি খারাপ, আমি সময় পেলেই আমি তোমাকে কল করি তুই আমাকে বুঝছিস কি কল করলু? একটা সময় করি, হ্যা, হ্যা, ঠিক হ্যা, হ্যা,

ঠিক আছে ঠিক আছে আমি বুঝে গেছি তোমার বিয়ে হয়ে গেলো , তোমার় বিবি তোমাকে করতে দিবো না ঠিক আছে,

আমি তোমাকে কল করছিস তুই বাট, বলার নেই আমাকে কি তুই কি কাজ করি ওঠায়? তুই তুই তুই আমাকে বললাম কে তুই আমটা কাজ করি আম, কলা, সবে, বলুন,

এ~ এ~ এ~ এক সেকেন্ড থাম-থাম, থাম্বা-থাম্বা,

হ্যা হ্যা হ্যা,

হে! এখন আমাদের disturb করছো, তাই জন্য় আমি বললাম যে wait করো,

হ্যা, তো হেঁ, না, ফল ফল ফল তা তুই করছিস না, আমার একটা কথা শুন এ ছেড়ে দিক তুই, তুই আ যানয়তা একটা কর কাজ,

হ্যা, হ্যা, হ্যা, খুব খুব খুব মালামাল হয়ে যাব তুমি, আমি তুম আমার তোমার আমি শুনতে পারছিনা তোমার কি কথা তুই বলছিস তুই?

আর, হ্যা, তোমাকে কিছু টাকা চাই, তোমাকে হে কাজ করুক, তুই এক বরোষে তুই কত কত আম আর সেফ তুই করতে পারিস কাজ? Network টা খুব problem হে কিরে হে কি বললি তুই? তোমাকে কি এক মিনিট তোমাকে চাই!

পেসাব লাগি তোমাকে হ্যা! যান যান আমি আমি ধরে আছি তুই জা তুই জা আমি ধরে আছি তুই জা, পেসাব করি আয় জা আমি ধরি আছি না না জা জা, শুন নয় মিনিটটা আমি তোমাদের কথা কই নয় মিনিট তিরিস second তুই যাহ আমি hold করি, তুই জা, একটু জল তুই পরে আয় চোখে জা,

তুই একটা ফলটা কি সরকার থেকে তুই দিছি কে?

নেটওয়ার্ক টা ভালো নই হেঁ, হ্যা, আমি তোমাকে তো শুনতে পাচ্ছি না তো, কোথায় তুমি?

না আমি তোমাকে বুঝতে পারছি না তো আমি তোমাকে একটা কথা আমি তোমাকে একটা কথা করি জে ইটা তুই জো করি আম সে ফল থেকে,

কিছু কিছু আহ কিছু লাভ হয় কি না? হ্যাঁ, আর কিছু সংরক্ষণা হয় কি না? saving,

হ্যাঁ বল, বল বল বল তুই তা তো,

একটা ব্যবসা আমি তোমাকে বলবো, একটা খুব ভালো ব্যবসা।

একটা খুব ভালো business আমি বলছি,

খুব ভালো, আজকার সময়ে তে খুব ভালো চলবে,

সচেতনা করে তোমাকে খুব ভালো business চলায় awareness শুনুন, শুনুন আমার কথা শুনুন, শুনুন শুনুন শুনুন আমি একটা ব্যাস্ত ছিল ঠিক আছে আমি আর তোমার কথা এক মিনিট আর শুনবো, তার পরে আমি যাবো আমার একটা match আছে, ক্রিকেট match বিরাট কোহলি আমার আহ wait করছে, অপেক্ষা করছি, বিরাট কোহলি আমার অপেক্ষা করছি তুমি কিছু বলতে চাই, বলতে চাই তোমাকে, কি আমি রাখো, কি আমি রাখবি, হ্যাঁ হ্যালো, তোমার অবস্থা, তোমার অবস্থা তুমি রাখো আমি রাখছি, ঠিক আছে, পরে কথা করবো হ্যাঁ। Hello শাহানা, কিরে কেমন আছিস?